বেরিয়ে একটা দিদির সাথে দেখা করতে গেছি মানে ঘুরতে বেড়িয়েছি। বেরিয়ে দেখছি মুখে আমার তুমি তো জানো আমার মুখে কিছু বেরোয় না spot ফট। দিয়ে দেখছি মুখে আহ থুতনির কাছে দুটো আহ জলের মতো জল ঠোঁট type এর কি একটা বিজিবিজি বেরিয়েছে? আর আমার খুব স্বভাব আছে কিছু বেরোলে আমি খুঁটে দিই। ওটাকে আমি খুঁটে দিয়েছি। দেখছি তাও বেরিয়েছে আর একটু একটু লাগছে। দিয়ে এবার আমি ডাক্তার দেখলাম ওটাকে নিয়ে ব্যাথা করছে। কি জিনিস? আহ ব্রণ না ব্রণ তো আলাদা হয়। দিয়ে ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর আগে দেখছি দেখছি হালকা জ্বরও আছে। মুখ টুখ ফুলে যাচ্ছে জ্বর বিজিবিজি গুলো বাড়ছে। ডাক্তার দেখালাম ডাক্তারে বলছে pox এ বাবা দিয়ে তারপর কি হয়েছিল? দিয়ে ডাক্তার দেখিয়েছিলিস তো, দিয়ে তারপর ঠিকঠাক হয়েছিল? ওষুধ টষুধ খাচ্ছিলিস তো? তা করতে করতে তো আমাদের lockdown হয়নি, এইবার যেইদিন ধরা পরে আমার pox হয়েছে, তারপরের দিনই আমাদের এখানে lockdown. ওহ দিয়ে তাহলে কি করছিলিস তারপর? আমার তো সুবিধাই হলো, যে পুরো বাড়িতেই কেটে গেলো। আর বোলো না মানে আমার কিরকম হয়েছিল জানো? আমার উম পুরো ভিতরে ভিতরে হয়েছিল। মুখে বেশি ভাগ্য বেরোয়নি। গলা থেকে বেরিয়েছিল আর ভিতর ভিতর বেশি বেরিয়েছিল। হাতের ভিতর ভিতর হয়েছিল। কি জ্বালা?

এই করতে করতেই আমার বেশিরভাগ দিন কেটে গেছিলো। তারপরে ওই pox নিয়ে বন্ধুদের video কল করা, video কলে থাকা, মানে আমার lockdown টা খুব অসুবিধার মধ্যেই গেছে শারীরিক Problem এ ভুগে। আর বুঝতেই পারছো pox মানে কি রকম? ছালগুলো ওঠে তখন এত জ্বলে না? মানে তুমি যদি আমাকে দেখতে, মনে হতো গলার কাছ মানে থুতনির নিচ থেকে এই গলার কাছ অব্দি মনে হচ্ছে পুড়ে গেছে পুরো, এরকম অবস্থা হয়ে গেছিলো। ও বাবা দিয়ে এখন সেই দাগগুলো মুছে গেছে তো নাকি? না এখনো দাগগুলো রয়ে গেছে? না দাগ সব মিটে গেছে, শুধু পায়ের কাছে একটু আছে। তো এবার lockdown যেহেতু, এবার ডাক্তার কি করে দেখতে যাবো? যখন আর বেরোতেতো

ওই সময় তে, দিয়ে যখন ডাক্তার দেখতে যাচ্ছি পুলিশে ধরছে, যে কি ব্যাপার? দিয়ে আবার বলে মুখ টুখ দেখিয়ে টেকিয়ে বলে টোলে তারপরে দেখিয়েছি।

হম আরেকটা জিনিস ভালো হয়েছিল যে, Lockdown এ হয়েছিল। নাহলে আমার বেরোতে ইচ্ছা করতো, ওরকম করে তো বাড়িতে বসে থাকা যায়না না? হ্যাঁ সেটাই lockdown এ সত্যি সব্বাই বিরক্তি হয়ে গেছিলো। বাড়িতে বসে বসে বসে বসে মানে কেমনই ধরণের হয়ে গেছিলো সব। একটু বেরোলেই পুলিশ ধরছে। একটু বেরোলেই পুলিশ ধরছে।

তারপর আবার বাড়ির পাশে একজন না শিলিগুড়িতে ছিল। তো তারই মানে আমারই friend হয়। তো তারই বাবার নাকি corona হয়েছিল। তো সেই লোকটা শিলিগুড়ি থেকে মানে ওই কাকু শিলিগুড়ি থেকে পালিয়ে এসেছিলো। তোর রামপুরহাটে, মানে আমাদের এইখানেই। তো তখন কি হয়? পুলিশ খবর পায়। তখন কি বলতো? নতুন নতুন lockdown হয়। তখন যখন corona খুব হয়েছিল, সেই সময়ের কথাটা বলছি তোকে। তো সেইসময় পুলিশ খবর পায়। তো ঠিক তোর এই রাত্রির সময় এরকম সময় কি করে? পুলিশ এসে আমাদের বাড়িতে knock করে। এবার ধর আতঙ্ক লেগে যায় যে বাবা এত রাত্রে পুলিশ, কেন? কি হলো? কি হয়েছে? বাবা রে বাবা আমার তো পুলিশ দেখলেই হাত পা কাঁপে বিশ্বাস কর। তো তারপর দেখছি, আমি কিন্তু উপর থেকে সব দেখছি।

যে আপনি কি শিলিগুড়ি থেকে এসেছেন? এই ওই। আপনি কি শিলিগুড়ি তে কাজ করেন? তো বাবা বললো যে, না আমরা এখানেই থাকি, আমাদের এখানেই কাজ বাজ। business তারপর নাম বললো। নামটা আমার ঠিক মনে পড়ছে না, কাকুটার নামটা কি? তো তখন কাকুটার নামটা বলে, তখন বাবা বললো যে, হ্যাঁ সে এইখানে থাকে না। আমাদের বাড়ির তিনটে বাড়ির পর।

জানিস এরকম অবস্থা হয়েছিল? দিয়ে তারপরে যখন উম আহ corona টা একটু কমতে লাগলো, lockdown টা লাগলো, তখন কি হলো? হটাৎ আমার মায়ের খুব দেখবে corona হওয়ার পরে মানে

আরেকটা virus এসেছিলো না?

হম ওই time এ কি হলো? আমার মায়ের

Brain এর শিরা কিন্তু ছিড়ে যাবে। দিয়ে ওই মাঝ মাঝ রাত্রি, রাত্রি দুটোর সময় hospital এর ওখানে আমি একা ছুটে বেড়াচ্ছি এ করছি। দিয়ে গেছে দিয়ে ওষুধ টষুধ দেওয়া হয়েছে ঠিকই আছে এবার hospital এ তো corona আর ওইদিকেতো কেউ mask পড়ছে না hospital এ। কেউ mask পড়ছে না। এবার hospital থেকে এসেছি এসে আমার গুম জ্বর। দিয়ে তারপর কি হলো? বাবা সে আবার কি সেরকম অত বাইরে টাইরে বেরোসনি তো? শুনো দিয়ে ধুম জ্বর। জ্বর কমে না omicron এর আক্রমণ হয়েছিল। সত্যি?

দিয়ে আমি বাড়িতেই আহ ছিলাম room থেকে বেরোতাম না। দিয়ে তো omicron টা অতটা ই তো ছিল না corona র মতো। দিয়ে omicron এর যে tablet টা হয় antidote টা ওটাই বাড়িতে খেয়েছিলাম, বাড়িতে খেয়ে আবার test করিয়েছিলাম তখন এবার negative. ও বাবা, দিয়ে তুই vaccine গুলো নিয়েছিলিস তো? নাকি না vaccine গুলো নিসনি? হ্যাঁ আমার সব vaccine ই নেওয়া হয়ে গেছে। এই এখন একটা কি হয়েছে না? কি booster dose না কি? ওটাই শুধু হয়নি ওটা মানে আমাদের দেবে না পরে দেবে। তো তুই কোনটা নিয়েছিলিস? Covishield vaccine টা নিয়েছিলিস? না co vaccine টা নিয়েছিলিস? বলতে পারবো না ওই দুটো দেখিনি কিন্তু আমি দুটো dose নিয়েছি। ঠিকাছে আহ তাহলে যখন তুই প্রথম vaccine টা নিস্ তার কতদিন পর তুই vaccine আবার দ্বিতীয় vaccine টা নিয়েছিলি? ওই যে একটা time থাকে না? ক কত দিন পরে দেয়? হ্যাঁ যেমন দেখ co vaccine টা যেটা দেয় সেটা হচ্ছে কি তোর? co vaccine এর first dose টা দেওয়ার পর চব্বিশ দিন পর আহ তোর second dose দেয়, ঠিক আছে? আর তোর Covishield যেই vaccine টা সেটা তোর first dose দেওয়ার পর ঠিক চুরাশি দিন পর তোকে second dose টা দেয়। তো আমি যেটা নিয়েছিলাম সেটা মানে আমি, মা আর ভাই যেটা নিয়েছিলাম, সেটা ছিল co vaccine. যেটা আমাদেরকে চব্বিশ দিন পর আমাদের second dose দিয়েছিলো। আর বাবা যেটা নিয়েছিল সেটা হচ্ছে covishield সেটা বাবাকে চুরাশি দিন পর second dose টা দিয়েছিলো। না আমি চব্বিশ দিন পর নিয়েছিলাম। হ্যাঁ তাহলে তুই co vaccine টাই নিয়েছিলিস। আর বলিস না, ওই যে corona vaccine এর যখন injection টা দেয় জীবনে তো কোনো দিন আমি injection নিই নি। এইটাই মনে হয় প্রথম injection নেওয়া। তো injection টা যখন নিয়েছিলাম বিশ্বাস করবি না? এত জ্বর আমি ভাই তো বিছানা থেকে সেরকম উঠতেই পারিনি এত্ত জ্বর হয়েছিল। হ্যাঁ ওই injection Injection টা নেওয়ার পরেই সবারই জ্বর হচ্ছিলো হাত তুলতে পারছিলো না অনেকে। হ্যাঁ হাতে তো মানে তোকে কি বলবো? আমার তো এখনো পর্যন্ত সেই জায়গাটায় ব্যাথা আছে। এত মানে ওই injection টা তে মানে problem হয়েছিল। আবার তো নাকি শুনেছিলাম যে, ওই vaccine টা নেওয়ার পর নাকি, অনেক জনের অনেক রকমের তোর side effect ও হয়েছিল। কারো কারো মাথা ব্যথা এখনো হয়।

এ বাবা এরকম হয়েছিল। আর আমার মাও সেরকম এক মাঝখানে ওই vaccine নেওয়ার পর সেরকম অত গন্ধই পাচ্ছিলো না। ওই একটাই side effect হয়েগেছিলো।

এবার গেছি আমি injection এ খুব ভয় পাই। মানে খুবই ভয় পাই সুচ দেখলেই আমার ভয় লাগে। কি চিৎকার আমার? আমি নেবোনা নেবোনা যে দিয়েছে দিয়ে কি করেছি আমি না? দিয়েছে বুঝতে পারিনি। জামাটাকে তুলতে গেছি, ওই ঢুকানো syringe ঢু ঢুকানোই ওই জিনিসটা ঝুলছে। আর কি ব্যাথা? দিয়ে কোনোমতে দিয়ে দিলো দিয়ে বাড়ি এসে তো জ্বর। same জিনিস জ্বর, হাত তুলতে পারি না, কিছু না, শরীর খারাপ, কিছু খেতে ইচ্ছা করছিলো না, অবস্থা খারাপ। সেটাই lockdown এর সময় অনেক কারোর মানে কি বলবো? অনেক কারোর কি? সব্বারি ক্ষতি হয়েছে সব্বারি সবকিছুতে শেষ হয়ে গেছে। ধর আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির লোকরা সেইটুকু তা যা টাকা জোগাড় করে রেখেছিল, সেতো সমস্ত খাওয়া দাওয়াতেই চলে গেছে। সব তো কাজ কাম বন্ধ হয়ে গেছিল, তাইনা বল? হ্যাঁ তারপরে তোমার মনে আছে? যারা সেই বাইরে কাজ করতে যেত। তারা সেই হেঁটে হেঁটে হেঁটে হেঁটে নিজের বাড়ির লোকের কাছে আসছিল।

এতটাই বাজে দিন গেলো যে কি বলবো? দুহাজার কুড়ি একুশ টা এত বাজে গেছে? খুব বাজে গেছে এবার দেখো তেইশে কি হয়? তেইশে আবার কিছু না চলে আসে corona র ভাই এলো omicron এলো। এবার আবার কমিক্রন না চলে আসে? চলেই তো আসছে। সেটাই

আমি তো শুনেই মানে কি বলবো? এত tension এ পড়েগেছিলাম, আমাদের সেই time এই পরীক্ষা ছিল। তো আমার খুব একদিক থেকে আনন্দ হচ্ছিলো যে যাক online এ পরীক্ষা হবে, খুব ভালো হবে। কিন্তু আবার দেখছি যে না যদি online এ পরীক্ষা হয়, তাহলে আমাদের আর placement বলে আর কিছু জিনিসটা আর এলো না কলেজে। সেটার মধ্যে কিন্তু শুনছিলাম যে আবার lockdown হবে এই জানুয়ারির তিন তারিখ থেকে। হ্যাঁ আমি তো শুনেছিলাম যে জানুয়ারির lockdown এ উম হবে তিন তারিখ থেকে। কি হবে না হবে? সেই বাড়াবাড়ি বাড়াবাড়ি। যেমন পাই এমন হয়েছিল। কিন্তু যা বল তা বল lockdown এ কিন্তু একটা জিনিস সব্বাই শিখে গেছে, যেটা হচ্ছে কি? পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা। হ্যাঁ কিভাবে লোকে hygiene maintain করবে? সেইটা একদম কিন্তু এই lockdown এ আমরা সমস্তকিছু শিখে গেছি। আগে কি হতো ধর? তোর লোকজন বাইরের থেকে আসতো হাত ফাত পা মানে হাত পা ধুত না, কিছু না খেতে বসে যেত। কিন্তু এই corona আসার পর থেকে সমস্ত লোকজন হাত পা ধুয়ে ভালোকরে জামাকাপড় বাইরে ছেড়ে খেতে বস বসে। খুব ভালো লাগে জিনিসগুলো দেখে। হম অনেকে এখনও sanitizer, mask এগুলো use করে।

এই ধুলো বালির জন্য তো এখন বেশিরভাগ লোক আমাদের India তে, seventy-five percent লোক asthma র problem এ ভুগছে। ওহ কিন্তু এখন আর lockdown হবে না বুঝলে? এখন যদি lockdown হয় না? তাহলে যারা মধ্যবিত্ত আছে বা মধ্যবিত্তর থেকেও নিচু আছে তারা একেবারে না খেতে পেয়ে মোর যাবে। হ্যাঁ তা তো ঠিক। তারপর ধর এই lockdown এর সময় যখন বিয়েবাড়ি হয়েছিল, কত বাইরে বাইরে। সব্বার তো আর সব relatives রা কাছেপিঠে থাকে না, সব্বাই তো বেশিরভাগ বাইরে থাকে। এবার কত relatives রা সেই বিয়েবাড়ি attend করতে পারে নি। কত কষ্ট হয়েছে বলতো তাদের? পঞ্চাশ জনের বেশি তো allow ই ছিল না। হ্যাঁ তা তো ছিল না। তারপর ধর, সব্বার loss হয়েছে সমস্ত catering এর management এ যারা ছিল তাদেরও সেই পঞ্চাশটা চল্লিশটা খাওয়া দাওয়া বানিয়ে কি profit হবে? তারপর যারা সমস্ত cameraman photographer রা তাদেরকে নিয়ে নিয়ে যাওয়া হতো না। তাদেরও বন্ধ ছিল সমস্ত রকমের কাছ। তারপর যেমন সমস্ত lodge এইসব সবই তো বন্ধ হয়েগেছিলো, সবরকমের কাজ caesar খাদান সবকিছুই বন্ধ। সব্বাই loss এ ঢুকেছে কেউ যে profit করেছে এই lockdown এ সেটা না। এক বেশি loss হয়েছে যারা এখন

আছে তাদের তো ঠিকাছে। যারা এখন ছোট, ধরো lower nursery, upper nursery, one, two এরা পরে এরা তো এবার প্রথম থেকেই যদি gap হয়ে যায় online হয়ে যায়, তাহলে তো কিছুই ঠিক করে শিখতে পারবে না না। প্রথম থেকে তো ধরে ধরে শিখায়। আহ হ্যাঁ সেটা ঠিক বলেছিস একদম। বাচ্চাদের তো গেছে গেছে, তার মধ্যে আজকাল যে ছেলেমেয়েদের অবস্থা করে দিলো lockdown এ, মানে কি বলবি? শুধু সকাল বিকাল মানে তো ধর ফোন নিয়ে সেই পাবজী খেলা। Game খেলা এই খেলা এখনো পর্যন্ত সেই তারা ছাড়ে নি। আমার ভাই তো lockdown এ মানে পুরো lockdown continuous game খেলেছিল জানিস না।

সেইটাই, দেখেছিস এখন একটা জিনিস লক্ষ্য করেছিস? আগে মানে যেমন ছেলেমেয়েরা বাইরে খেলতো, কি মজা করতো? তো কি হতো? মা বাবারা কিন্তু বার বার করে ফোন করতো বা নিজেরাই গিয়ে গিয়ে ছেলেমেয়েদেরকে ডেকে নিয়ে আসতো যে, চল বাড়ি চল দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে। আর এখন পুরোপুরি তার opposite ছেলেমেয়েদেরকে মা বাবারা বলছে যে বাবু একটু বাইরে যা রে বাইরে যা রে। হম বাইরে থেকে ঘুরে আয় একটু ভালো লাগবে

Online এ তো কি করবো না করবো? খুব কষ্ট হয়েছিল যে, এতটা huge পরিমানে syllabus আমরা পুরোপুরি complete করেছিলাম। যে আমরা offline পরীক্ষা দেব বলে। তো হটাৎ করে lockdown টা পরে যাওয়া তে online পরীক্ষা হয়ে গেলো। না sir mam দেড় সঙ্গে শেষে দেখা হয়েছিল, না ঠিকঠাক ভাবে বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছিল। খুব কষ্ট হয়েছিল সেই সেইসময়টা। সেতো স্বাভাবিক গো। আমরা শেষ program করে এসেছিলাম তোর বসন্ত উৎসবের। সেই বসন্ত উৎসবের program করার পর ভেবেছিলাম যে, আমরা দোল খেলবো কলেজে। তো আমাদের যে principal ছিলেন তারপর আমাদের যে president ছিলেন উনি তারপর ওনার মেয়ে আমাদেরকে বারণ করলো যে রং খেলতে না। সেই সময় তো আমরা ঠিক জানছিলাম না যে, corona মানে জিনিসটা কি? তো ওনারাই বলেছিলেন যে, corona হচ্ছে চায়নার কোনো জিনিস হাত দিস না। তার তখন তো জানিসই যে রং তো আমাদের এখানে তৈরী হয় চায়না থেকেই রং তৈরী হয়ে আসে। এখানে তো আর India তে তো সেরকম কিছু না। শুধু বলেই যে এখানে তৈরী হচ্ছে কিন্তু সমস্ত জিনিসতো বাইরে থেকে। তখন রং খেলতে পারিনি কিচ্ছু করতে পারিনি। হোলিতে দিন আমরা সমস্ত friend রা মিলে ভেবেছিলাম যে, তোর আহ হ্যাঁ শান্তিনিকেতন যাবো সেটাও যেতে পারিনি এই corona র জন্যে।

হ্যাঁ তোর আগে বিশ্বভারতী campus এ হতো দোল খেলা। কিন্তু এখন সেই campus এ বন্ধ করে দিয়ে তোর এখন সোনাঝুরি তে খেলাটা হয়। হ্যাঁ এখন ওই দূরে হয় কারণ ওখানে হয় না ওখানে বন্ধ করে দিয়েছে যেহেতু সেহেতু আর ওটা চালুই হয়নি।

সেইটা সেখানে তো সমস্ত ছেলেমেয়েরা বাইরে বাইরে থেকে আসছে। এইবার কে কেমন কি থাকবে কার corona হয়ে থাকবে কে হয়ে থাকবে না? তাদের তো একটা মানে protection বলে জিনিসটা আছে। আর যে university তে যে কিছু পরিমানে ছেলে আসে সেটা না। একটা huge পরিমানে ছেলেমেয়েরা থাকে। তারপর তোর বাইরে বাইরে থেকে সমস্ত রকমের program হয়। সেই বিহু নাচ ঐসব ওইসব সমস্ত রকমের নাচ তোর আসামি দের নাচ হয়। খুব ভালো মানে খুব বড়োসড়ো করে একটা program হয়। তো সেই জন্য অত মানে একটা huge ধর huge পরিমানের একটা crowd যদি gather হয়, তাহলে ভাব শুধু problem টা হয়?

কাছ থেকে এলো corona টা। হ্যাঁ ছেলের তো ছেলেটা তো কলকাতায় থাকতো। আমি যেটুকু শুনেছি যে, ছেলেটার বাড়ি কলকাতায় সে কোথায় বাইরে থেকে এসেছিলো।

জানতাম যে আমাদের এইদিকেও এতটা ছড়িয়ে পরবে। সেটাই corona অনেক আমাদের তোর রামপুরহাটেই তুই বল কত হয়েছিল? একটা তো কোথায় বেশ শিবতলা পাড়াতে সেখানে আমাদের বাড়ির থেকে তুই তো জানিস্ যেখানে বড় রথ বসে।

Corona addicted তো খুব খারাপ লেগেছিলো শুনে। এবার ধর এমনি একটা জিনিস যে, গিয়ে যে আমরা দেখা করবো সেরকম কিন্তু কিছু না। না সেরকমও নয় গিয়ে দেখা করাও যাবে না। যে আহ কি খবর? কিরাম আছে না আছে জিজ্ঞেস করবো সেটাও কোনো উপায় নেই। হ্যাঁ সেটাই এবার তখন এমন অবস্থা হয়ে গেছিলো যে মানে ধর

হ্যাঁ আর বেশি একটু হাঁচলে একটু কাশলেই আহ বাবা বেরোসনা উম ভেবে নিতো যে corona সেই কিন্তু একটা জিনিস কি বলতো corona তে বেশ ভালোই এ মানে ছেলেমেয়েদের অনেক ভালোও হয়েছে অনেক খারাপও হয়েছে। যেমন? যেমন কি ধর? corona র time এ এই lockdown এ যারা ধর বাড়ির কাজ ফাজ জানতো না। যেমন ধর আমিই ধর রান্না ঠান্না জানতাম না কিছু জানতাম না। আমি কিন্তু সমস্ত রকমের রান্না শিখে গেছিলাম। তারপর তোর বাড়িতে বসে বসে অনেক রকমের internship করেছি। অনেক রকমের training করেছি। হম কিন্তু তুমি ভাব যারা আহ সেই কি বলে না? দিনমজুর হয়, তাদের কি অসুবিধা হয়েছে বেচারাদের? হ্যাঁ সেটা ঠিক কথা বলেছিস যে, যারা মানে দিন খেটে দিন রাত্রি মানে সারাদিন খেটে খুটে যেইটুকু টা সারাদিন income করতো তাদের কিন্তু সত্যি খুব মানে ক্ষতি হয়েছে। বিশেষ করে বল তুই ভাব যে, যারা তোর হকার হয় ট্রেনে যারা বিক্রি করে তারপর রাস্তা রাস্তায় রাস্তায় যাদের চায়ের দোকান আছে তাদের কতটা ক্ষতি হয়েছিল

সেই একটা নিয়ম হয়ে গেছিলো, যেই এত সময় থেকে এত সময় দোকান খোলা থাকবে। এই time থেকে এই time এ মিষ্টির দোকান খোলা থাকবে। মানে কেমনই হয়ে গেছিলো সব। হ্যাঁ মানে হচ্ছে কোনো ঘড়ির কাঁটা আহ মানে

সেই সমস্ত লোকজনকে মানে এমন হয়েগেছিলো যে, মানে

উপর থেকে ও corona ছড়িয়ে যায়। এমন তো হয়েছিল শোনা গেছিলো যে নাকি নিচে থেকে উপরেও corona ছড়িয়ে যাচ্ছে। হম

মুখ দেখা দেখি বন্ধ ছিল সবারই। সেটাই, কিন্তু lockdown এ কি বলতো? আমি যেটুকু মনে করেছি আমি যে, আমার খুব ভালো লেগেছিলো যেটা হচ্ছে যে সব family members কিন্তু একজায়গায় জড়ো হয় থাকতো না সেটা আমার খুব ভালো লাগতো। হ্যাঁ time কাটাতে পারতো। হ্যাঁ তো সমস্ত রকম সব্বাই মিলে movie দেখা। সবাই মিলে বেশিরভাগ ফোনে তোর লুডো খেলা। খুব ভালো লাগতো আরকি। হ্যাঁ লুডোটা trending হয়েগেছিলো ওই যে lockdown এ। হ্যাঁ লুডো খেলাটা সবথেকে বেশি। আমি মা বাবা ভাই তো সবসময় লুডো লুডো খেলতাম। তারপর তো ধর কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগতো যে তোর বাইরে যেতে পারতাম না না, সেটাই। হ্যাঁ বাইরের একটা যে হাওয়া

সেটাই, তারপর বাইরে থেকে জিনিস নিয়ে এসে তাকে রগড়ে রগড়ে ধুয়ে পরিষ্কার করেও sanitizer ছিটিয়ে, তারপর চান করতে যাওয়া মানে একটা কেমন ধরণের হয়ে গেছিলো? দিনটাই যেন একদম বাজে ভাবে সেটাই গো যাক সত্যি বলছি খুব ভালোই হয়েছে যে, lockdown টা বন্ধ হলো জানিস তো? মানে সমস্ত লোকদেরই মানে problem থেকে মুক্তি পেয়েছে। হ্যাঁ কষ্টটা হবে না দিনমজুরদের। এটা একদিক থেকে ভালো। দিনমজুরদের কষ্টটা হবে না ঠিকই সেটা তো সত্যি স্বাভাবিক খুব ভালো হয়েছে plus তোর ছেলেমেয়েদের পড়াশোনাটা একটু যদি বা এইবার ঠিকঠাক হয়। সেটাই ওটা তো খুবই important. আহ হ্যাঁ আমার তো ধর সমস্ত রকমের বেশিরভাগ তো আহ যখন আমি বি টেক এ ভর্তি হই আমার second year টা তে পুরোপুরি online এ হয়েছিল, ঠিকাছে? third year এ তোর first semester টাও online এ হয়েছিল। শুধু ওই last semester টাই offline এ হলো। আচ্ছা আচ্ছা যাইহোক বাদ দে সব ভালোভাবেই থাকুক সুস্থ ভাবে থাকুক এইটাই বলি। দিয়ে আর তুই বল তোর বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ গো সবাই ভালো আছে। তোমার বাড়িতে ভালো আছে? হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে সব ভালো আছে। তাহলে তুই একদিন আয় বাড়িতে আমাদের। হ্যাঁ যাবো

এবার একটু সময় করে আসিস বাড়িতে। ঠিকাছে চল অনেকক্ষণ কথা হলো তোর সঙ্গে বেশ ভালো লাগলো কথা বলে।